কালো কালার - এর প্যান্ট পরে আছে আ- এই লোকটা বালিশের মধ্যে শুয়ে আছে কোনো একটা জানলা আছে অরেঞ্জ কালার - এর--

এখানে দেখা যাচ্ছে রোড - এর মধ্যে একটা লোক দাঁড়িয়ে ফোন করছে অরেঞ্জ কালার - এর জামা পরে আছে ব্ল্যাক কালার - এর প্যান্ট পরে আছে ।

মনে হচ্ছে যে বৃষ্টির জল জমে আছে ডিজাইন -টা খুব সুন্দর আ--

এইখানে মধ্যে দেখা যা-চ্ছে অনেক লোকের আনাগোনা। তার মধ্যে দেখা যাচ্ছে বালুরঘাট এয়ারপোর্ট ।

তার মধ্যে একটা ছেলে বাইরে উম যাওয়া--

তারপর খুব সুন্দর ফুলের-ফুলের টব লাগানো আছে গাছ লাগানো আছে। তারপরে মাটিটাও খুব সুন্দর লাগছে।

তার মধ্যে পুকুরের সৌন্দর্য টা আরো ভালো লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটাও খুবই সুন্দর।

আর এইযে জিম এর জিনিসগুলো ও রাখা আছে এখানে।

ফ্রেঞ্চ স্পনসিস ও হয় পার্সোনালয় ডেভেলপমেন্ট গ্রোমিং এন্ড প্লেসমেন্ট কন্টাক্ট নম্বর ও দেয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর।

দুই তিনটে করছে যে ইটগুলো গাঁথা হয়ে রয়েছে এইযে মাপ মাপ নিচ্ছে কতটা কিভাবে বাড়িটা তৈরি হবে খুবই সুন্দর কাজটা হ করছে দেখেই বোঝা যাচ্ছে।

ভালো লাগছে বেশ। মেঘটাও খুব সুন্দর হয়ে আছে। ব্রিজ টাও দেখতে ভালো লাগছে খুবই।

একটা কোর্ট আছে যেখানে লেখা আছে ডিস্ট্রিক্ট উম- কোর্ট যেটা হয়তো কোর্ট - এর কোনো কাজ হয়।

এখানে দেখে মনে হচ্ছে যে একটা লোক ঝাঁট দিচ্ছে নোংরা গুলো।

আর এখানে বাগানটাও দেখতে খুব ভালো লাগছে খুবই সুন্দর প্রকৃতি এতো সুন্দর প্রকৃতি দেখতে লাগছে এটার মধ--